এবার আপনারা সবাই আমি আজকে তো হাকিম তৈরি বলছিলাম এবার হাকিম শাড়ি টা আপনি কয়লা ইয়া একটা ভাগ বানিয়ে ছিলাম ওটা map ওর মধ্যে চারটা প্রশ্ন ওটা দিয়ে দিয়েছিল এবার ওই সবাই জো জঙ্গলে ছিল খাওয়ার জন্যে চিন্তা করছিল অনেকটা ছেলেটা ওর জন্য সায়দা করতে জন্যে সবাইকে রজু করাতে জন্যে জলটাতে ভালুতে জলটা দিয়ে তারপর ওকে সবাইকে বলে এবার আপনি সবাই নামাজ পড়ুন আলাদি আর জিজ্ঞাসা করুন আমরা অনেক বিপদে আছি আমরা আমার সহায়তা কর। ও নিজে নিজে আল্লা দিয়ে জিজ্ঞাসা করো দেখবে আল্লা আপনারা সব্বাই problem টা solve হয়ে যাবে এবার ওই সবাইটা নিজে নিজে আল্লা দিয়ে জিজ্ঞাসা করে আল্লা দিয়ে দোয়া মাঙ্গে তারপর ওর সবাই কথা শুনে নিয়েছে এবারে উপরে দিয়ে ভালো ভালো খাবারটা নিজে নাও না মোছ ও সবাই খায় ওকে ভি খাওয়ায় হাটিম তাই করে খাওয়ায় হাটিমটা প্রশ্ন হয় এবং দেখুন আপনি যা ও চান ওপরে দিয়ে দিন চাঁদ। অজিতকারের নামাজ পড়েছেন তাই জন্য আপনার আল্লাহটা কথাটা মেনে নিয়েছে তারপর এবারে আর প্রশ্নটা বাইশটা প্রশ্নটা ওই উত্তরটা solve হয়ে গেছিল। এবার হাতিমটা অনেক দূর এবার ও যাচ্ছে এবার যা ওর উত্তর ছিল ও কাগজে লিখে নিয়েছিল ও তো যা যা উত্তর দেওয়া solve হয়ে যাচ্ছে ওখানে tick করে দিয়ে দিচ্ছে এবার ওটা পাঁচটা প্রশ্নটা হল হয়ে গেছে পইলা তো ওটা যা ছিল একটা মাছের খাবার দিয়েছিল ও বলেছে দরিয়া নিখিল দরিয়াতে যান

একটা এটা মেয়ে ছিল ভানু মধুর ছিল ও সুন্দর রানীর মতন ওকে ভালো করেছিল তিনটা হয়ে গেছিল এবার চারটা হয়ে গেছে।

এবার কি এবার সবাইকে ধোয় নিয়ে এবার হাতির টাইটারা ছটা প্রশ্ন প্রশ্নটা solve করতে আগে পরে তো দেখছি অনেক কঠিন আছে এটা অনেক বড় পাহাড়ের ভিতরে এটা রা বনেতে কিছু বড় লোক আছে এ ওখানে যাওয়ার চেষ্টা করতে পারে আমরা লক্ষীর রূপম করবো। কেরকম পাহাড়ে ভিতরে ও সব এখানে নদী আছে নদী বিষ মাছ খানা একটা আছে, পাহাড় আছে ও পাহাড়ে ভিতরে একটা বুড়ো মানুষটা

এরকম কিরকম যে যেতে পারবো না তো কি করবো তারপর ওটা এবার ও ভাবছে আমরা এর কাজটা অনেক কঠিন আছে ওর বন্ধু বলছে আমরা লোভে এর প্রশ্নটা উত্তর দিতে পারবো না কেন কি মধ্যে আমরা লোক কিরকম যাবো? একটা বড়ো নদী আছে তো ওদের ওকে হাটা হঠাৎ করে হাতিম টাইকে ওই পড়ে যায় আমরা এটা আঙ্গুটি ছিল তো? বলে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আয় ও নিজের bag দিয়ে বার করে দেয় বলে হ্যাঁ এটা আঙ্গুটি। ওরে আঙ্গুটি আমি বুঝবো তো রাক্ষস আসবে তো রাক্ষসকে বলবো আমার এই help করে দিতে দেখো নিশ্চই কিছু না কিছু help করে দেবে. তারপর ও আঙ্গুটির ঘসে ও ওখানে রাক্ষস এসে যায় তাড়াতাড়ি পুরোটা ঘোজায় পুরোটা হয়ে যায় তারপর ও বলেছে হ্যাঁ কি রকম আমার আধা বলে আমরা কে এ নীল নদী আছে। বলিয়া এক কোথায় করবে আমরা তো বুঝতে পারছি না কোথায় দিয়ে যাবো যে ও নীল নদী দিতে বলে না না ওখানে থেকেই যেতে পারে না ওটা অনেক ভিতরে আছে আর কেউ যেতে পারে না, অনেক ইয়ে আছে ওখানে যা যাওয়া আসা করবে তো ওখানে লোহার আছে ওকে ধরে নেয়। ও ও সব না জাদু

হাতিম বলে আমি কথা দিয়েছি এতে আহ মানুষ খেয়েছে আমি ওর রসুন টা হাল করে দেব কেন কি ওর ছেলে একটা ছোট ছেলে পাথরে বানিয়ে গেছি। আমি ওকে সহায়তা করতে জন্যে আমি বার হয়েছি আহ আমার নিজের কিছুই নেই, যদি আমার আমার কিছু হয়ে যায় তো আমার কিছু বিপদেও পড়বো না আমার যা হবে ওপার আর কিস্তিমাতে যা থাকবে ও তো হতেই পারবে। ওর বন্ধু বলছে না না এখান দিয়ে চলো আবার চলো এই উত্তর দেবো দুটো হবে না, চলো চলো এবার যা হয়েছে অনেক হয়েছে আর আর দিতে হবে না, চলো এবার আদার রাস্তা দিয়ে আমি যাব না এটা যা হয় আমি নিশ্চয়ই বই করবো তুমি যাবে না তো আমি একলাই চলে যাবো। ওর বন্ধু বলে না না তোমাকে একলাকে আমি ছাড়বো ছাড়বো না, তুমি চলো আমার সঙ্গে তোমায় চলবো তারপর ওকে দুজনটা ও রাক্ষসের হাদে উপরে যায় বসে যায়

ওর এলাকাটা শুরু হয়ে যায়। ওর এলাকা শুরু হয়ে যাবে তো তারপর ও আমরা আমাকে কিছু ক্ষতি করে দেবে যদি আমি জেলে যাই এতো আমাকে লঞ্চে দিয়ে জীবনভর দিয়ে করে নেবে আর আগে আমি যেতে পারবো না আমাকে ক্ষমা করে দাও ও হাকিম বলে তোমার কিছু হবে না তুমি আমার এতো help করেছো এই তোমার অনেক এবার তুমি আঙ্গুটি নিয়ে নাও। বলছে ওর বন্ধু বলছে কেন কেন দিচ্ছ? আমরা যাবো কেরকম? বলে যে এখানে এসেছিস এবার আমরাও উপরওয়ালা পৌঁছেছি, আমরা উপরওয়ালা আমরা এখান দিয়ে বার করে দেব না তুমি কিছু tension নাও না। আমরা সঙ্গে আছি তো tension নাও না সবে ঠিক হয়ে যাবে তারপরে ওকে আজাদ করে দিয়েছেন আঙ্গুলটি তোমার আঙ্গুটি দিয়ে দিয়েছি তোমায় এ তো কঠিন জায়গা আমরা আগে ছাড়িয়েছ আর তারপর তোমার একটি নাম আছে তুমি নিজের জীবনটা নিজের মতন যাও তো, তোমার কাকে তুমি কিছু বিপদে দিবে না তাতে tension দিবে না তুমি নিজে অনেক দূর চলে যাও। বলে ঠিক আছে খুঁজে খুঁজে চলে যাও ও নিজে আঙুটিটা পড়ে চলে যায় রাক্ষসটা চলে যায় এবার ওখানে ও যা দাঁড়িয়ে আছে একটু আগে বলেছে একটা লোহারে জঞ্জিরা আছে ওর কোমরটা বেঁধে দিয়েছি আর ওই যে বন্ধুটা বাঁধা বেঁধে ও টেনে টেনে টেনে এটা মাটির এ ছিল ওকে ভেতরে নিয়ে নিয়েছে। এবার ওর বন্ধু চেয়েছে জিতছে বা আহ হাতি মাটি এবার কি হবে আমারও তো মরে যাবো মরে যাবো চেঁচিয়ে অনেক চেঁচাচ্ছি আস্তে আস্তে ও দেখছে একটু হঠাৎ করে আমরা লোক ভিতরে এসে গেছি। অনেক দূর দিয়ে মানে করে ওর ভেতরে একটা পাহাড় মধ্যে ভিতরে চলে এসেছে। ওখানে যঞ্জে দিয়ে ও বেঁধেছে দুজনটা তারপর ওখানে একটা লোক আসে ও বলে আমি একা এ এলাকায় রাজা আছি আর কেউ আমারে এলাকায় এই যা যা নিয়ে ঢুকতে পারবে না আমি এখানে রাধার রাধা আছি। আমাদের আমি যাকে চাই ওকে পেয়ে নেব। বলে এখানে কেউ আমার এ দিয়ে যাদের দিয়ে ভিতরে ঢুকতে পারে না তারপর ও রাজা ওকে বলছে ও যো রাজা আছে, রাজা বলছে তোমরা জনের মত দেখেছে, যা এক্ষুনি এখানে এসেছিস? বলে না হাতিম বলে আমার মত এসেছে না তোমার মত এসেছিলে তাই জন্যে আমরা ভিতরে ঢুকেছি বলো ও তুমি বেঁধে আছো আর এ তো তোমারি তোমার আছে কি তুমি আমাকে বলছ? না আমার নেই আমি একটা কাজ করতে জন্য বাইরে বসি আমাকে বলছে প্রসন্ন পেয়েছি কি এইটা কাজ করতে জন্যে আপনাকে একটা লোক বিপদ আছে তাই জন্যে আমি বার হয়েছি আমরা তোমার দিয়ে কিছু দুশমনি নেই তারপর ও বলছে আহ রাধা বলছে দেখো

এই জঞ্জির বাঁধা আছে বুড়ো মানুষ আহ এ তারপর তারপর তুমি এখানে

প্রাণটা এ বুড়ো মানুষ জবি জাদু পরে আছে এ অনেক সুন্দর আছে। একে আমি ধরে নিয়ে এসেছিলাম বিয়ে করতে জন্য আমরা কোথাও মানছি না। তাই জন্য আমি ওকে বুড়ো করে দিয়েছি আমি অনেক প্রেম করিয়েছি, আর এ আমার অনেক রাগ করে আমার সঙ্গে তাই জন্যে আমি ওকে বেঁধে দিয়েছি আর একে পুরো মানুষটা জাদু দিয়ে ভরে দিয়েছে। এই জীবন ভর এরকমই থাকবে বুড়ো মানুষ বলছে ঠিক আছে তারপর একটা এ তুমি একে জাদু করেছো তো ঠিক আছে, করো তোমাকে

যা আছে ওটা আমি solve করবো, নিশ্চয়ই করবো ঠিক আছে তুমি করো তোমাকে আমি খুলে দিচ্ছি লোহা জানিয়ে দিয়ে